মৌলিক পাটীগণিত অপারেটরের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
আমি প্রথমে যোগ বিয়োগ গুন এবং ভাগ অপারেটর সম্পর্কে বলবো
যোগ বিয়োগ গুন একটি আফ্টাররিস্ক হিসাবে এবং ডিভাইড ফরওয়ার্ড স্ল্যাশ হিসাবে লেখা হয়
সুতরাং আমাদের কাছে দুটি ভ্যারিয়েবল থাকবে
আমি নুম1 নামক একটি ভ্যারিয়েবল বানাবো এবং একে ১০ হিসাবে সংরক্ষণ করব এবং নুম2 কে ২ হিসাবে
সুতরাং এই উভয় পূর্ণসংখ্যা হল দশমিক বিন্দু ছাড়া
এখন বলুন আমি নুম1 এবং নুম2 একসাথে যুক্ত করতে চাই
তাই আমি নুম1 নুম2 যোগের উত্তর ইকো করি
চলুন এটি পরীক্ষা করি
সুতরাং ওটি ১২ ১০ এবং ২ নুম1 এবং নুম2 যখন ১০ এবং ২ যোগ করা হয় উত্তর হল ১২ এখন মাইনাস বিয়োগ চেষ্টা করি
আমরা শুধু সেখানে বিয়োগ চিহ্ন প্রতিস্থাপন করব
রিফ্রেশ করুন এবং ওটি ৮ হবে
এখন মাল্টিপ্লিকেশন গুণন চেষ্টা করি
১০ গুন ২ ২০ হয় এবং আমরা ২০ পেয়েছি
এরপর ১০ ভাগ ২ ১০ এর অর্ধেক হয় যা হল ৫ এখন আমরা কি করতে পারি যে আমরা এর শেষে কিছু যোগ করতে পারি
সুতরাং এটিকে নুম2 দ্বারা ভাগ করি
তাই আমার মনে হয় এই অপারেশন করবে যে এটা নুম1 এবং নুম2 যোগ করবে যাতে ১০ এবং ২ যোগ করলে আমাদের ১২ দেয় এবং তারপর ২ দ্বারা ১২ বিভক্ত হবে
সুতরাং ২ দ্বারা ১২ বিভক্ত ৬ দেবে
কিন্তু আসলে এটি কি করে যে এটা নুম2 নেয় এবং নুম2 দ্বারা বিভক্ত করে যা ১ দেবে এবং ওটিতে নুম1 যোগ করবে
সুতরাং এর মানে আমরা ৬ এর পরিবর্তে ১১ পাবো
এখন এর কারণ এই হল যে ডিভিশন বিভাগ অপারেটর সর্বদা এডিশন অপারেটরের আগে কাজ করবে
গুণনের সাথেও একই হয়
এখন এটি সমাধানের জন্য আমাদের বন্ধনী লাগানো উচিত
বন্ধনী বলবে যে আমরা প্রথমে এই অপারেশন নেবো এবং এখানে যা আছে তা করবো এবং তারপর ভাগ করবো এটি পূর্ণসংখ্যা বা ভ্যারিয়েবল যা কিছু হতে পারে
তাই এখানে এটা কি করবে যে নুম1 যোগ নুম2 অর্থাত ১০ যোগ ২ যা ১২ আমাদের দেয় ১২ ভাগ ২ যা আমাদের ৬ দেবে
ওটি রিফ্রেশ করি এবং আমরা দেখতে পারি যে এটা কাজ করেছে
সুতরাং এটি হল মৌলিক পাটীগণিত অপারেটরস যেগুলি ব্যবহার করা সহজ
যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে তারা কাজ করছে কিনা নিশ্চিত করতে সর্বদা আপনার হিসাব ক্যালকুলেটর দিয়ে যাচাই করে নিন
আমরা শীঘ্রই এই রকমের আরো কয়েকটি দেখবো
আমরা ইনক্রিমেন্ট বৃদ্ধি গাণিতিক অপারেটর সম্পর্কে শিখব যা ১ দ্বারা বৃদ্ধি হয় কিন্তু আমি তার ব্যবহার একটু পরে করব
তাই অভ্যাস করুন এবং নিশ্চিত করুন যে আপনি তাদের ভালো করে শিখছেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ